এটি একটি স্টেডিয়াম কাল্যানি স্টেডিয়াম । স্টেডিয়াম টির অবস্থা খুব খারাপ। পেছনে রেলিং দিয়ে ঘেরা। নীল এবং সাদা কালার -এর। আকাশের রং পরিষ্কার।

অনেক জল আছে রাস্তা আছে দূরের আকাশ পরিস্কার।

এটি কলকাতায় একটি জায়গা বড়ো বিল্ডিং সামনে একটি বাস দেখা যাচ্ছে দুটো হলুদ ট্যাক্সি দেখা যাচ্ছে ।

উম কিছু ফোয়ারা দেখতে পাওয়া যাচ্ছে। আলো লাগানো আছে লাল নীল আলো জ্বলছে পুকুরে জল আছে।